তো জিনিসটা খুবই ভালো জিনিস আমার খুব ভালো লাগলো। এবং উপরে একটা ট্যাংকি বসানো আছে জলের ট্যাংকি।

এবং এখানে দেখছি সেই কলকাতার বিশ্ব বিখ্যাত কিছু ট্যাক্সি দাঁড়িয়ে আছে এবং একটি ভদ্রলোক বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন।

এটি পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্যক ভবন | এখানে একদিন আমি গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল এখানকার যে লোকজন আছে খুবই ভদ্র ব্যবহার তাদের।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি খুবই সুন্দর রাস্তা রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার সাইড -এ একটা আ ইয়োলো কালার -এর ট্যাক্সি দেখছি যেটা দাঁড়িয়ে আছে এবং সামনে একটি সাদা কালার -এর আ মারুতি দাঁড়িয়ে আছে ।